বাস দাঁড়িয়ে আছে। তো একটা বাস এর নাম যেটা দেখা যাচ্ছে সাবিনা ।

গোদরেজ অ্যাক্রোভেট লিমিটেড বলে সামনে লেখা রয়েছে। এটা একটা আশাকরি কোম্পানি কোনো।

কিছু উম গাছের কাটা অংশ তাত খড় --

এখানে ঘর কাটা আছে তার মধ্যে ব্যাট ধরতে হবে হ্যা।